ল্যাপটপ একটি জেরক্স মেশিন এবং অনেক কিছু এখানে বিক্রিও হয়।

আর বাইকে একটা মোটরসাইকেল দাঁড় করানো রয়েছে প্রশিক্ষণ কেন্দ্রের গেট টা খোলা রয়েছে--